বাইরের প্রায় এ.সি লাগানো আছে নিচে শেখর আছে বাইরে লাইট এর এর পোল আছে অনেকটা বাসের রাখা আছে দেখা যা--

জঙ্গলের কাছে সবুজ কালার -এর গাছ পালা দেখা যাচ্ছে। জঙ্গল আছে জমি জায়গা দেখা যাচ্ছে। আরো অনেক কিছু দেখা যাচ্ছ--

ঘরের পিছনে জঙ্গল দেখা যাচ্ছে তার আছে লোহা দিয়ে ঘেরা আছে বাঘের বাচ্ছারা বসে আছে নতুন মাচা বানানো হচ্ছেএই চেন গুলা ঠিক আছে।

অনেক কিছু লোহা রাখা আছে জিম করার মেশিন আছেএএ তার পর লাইট দেখা যাচ্ছেএএ অনেকটা পাঙ্খা দেখা যাচ্ছে অনেকটা মানুষ বসে আছে জিম করছে কটা মানুষ দাঁড়িয়ে আছেএএএ উপরে পড়ে আছেএএএ। ।

ফুলচাপা আছে বোরো জিনা আছে অনেক মানুষ চাপছে সাইড এ তার পর লোহার এঙ্গেল লাগানো আছে তারপরে উপরে অ্যাঙ্গেল লাগানো আছে ।

মেয়ে ছেলের মূর্তি আছে লাইট জ্বলছে ফুল দিয়ে সাজানো আছে কাপড় দিয়ে সাজানো আছে ভালো লাগছে।

এখানে একটাআআ নায়ের দোকান দোকান দেখা যাচ্ছে অনেক --

এখানে একটা কিসের কন্ট্রো রাখা আছে পার্সএ --

তারপরে আরও অনেক কিছু দেখা যাচ্ছে সব কিছু ভালোই লাগ--

দুটো বাইক দাঁড়িয়ে আছে বাইকের পাশে দুটা টো ।

একট বড়ো গাছ অনেকটা বড়ো দেখা যাচ্ছে নীল আকাশ সবুজ আকাশ।

গোলাপি কালার এর আরেক আলাদা আকাশ।

একটি মানুষ মোবাইল নিয়ে ছবি তুলছে উপরে লাইট লাগানো আছে।

পুকুর নদীর মতো পুকুর দেখা যাচ্ছে ।

জল দেখা যাচ্ছে স সবুজ কালার এর জল।

এখানে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে বাড়ির পার্শ্বে একটা গাছ আছে গাছের--